পাশে গাছপালা আছে। খোলা আকাশ আছে। একটু জায়গাটা পুরনো মনে হচ্ছে।

আর ওখানে সামনে বিভিন্ন ধরেনের ফুল গাছ লাগানো দেখা যাচ্ছে। অনেক ধরেনের ফুল গাছই আছে।

উম লাল রঙের সিঁড়ি দেখা যাচ্ছে সিঁড়ির ওপর সবাই ডিজাইন করা বড়ো একটা গেট দেখা যাচ্ছে কাঁচের ।

যেখানে মানে রাজার প্যালেস টাইপ -এর যেখানে কিছু এখানে একটা হাতি দেখা যাচ্ছে হাতির উপরে একজন উম মানে বসে আছে যে মানে হাতিটাকে বলছে হাঁটার জন্য সেরকম কিছু।